হ্যাঁ এবার কি হচ্ছে ও কাউকে বিশ্বাস করতে পাচ্ছে না আর অন্য কোম্পানিদের যে ও টাকা দেবে আবার সেরকম যদি হয়ে যায় এমনিতেই আর্থিক ব্যবস্তা ঠিক না, আর এখানে আরো loss গেলো ঠিক আছে দেখি আমি যদি কিছু খবর পাই, তাহলে বলবো কিন্তু তোকেও বলে রাখছি হ্যাঁ একদম কিছু খবর থাকলে বলিস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার একটু কাজ আছে হ্যাঁ হ্যাঁ আমার একটু কাজ আছে, আমি একটু পরে কথা বলছি hello সামিউল হ্যাঁ দীপু বলো কেমন আছো?

এই তো গো ভালো আছি এই middle এ একটু শরীর টা খারাপ হয়ে গিয়েছিল এখন বেশ better আছি তোমার কোনো শরীর খারাপ নেই তো না না এখন তো নেই কারন এখন তো weather change হচ্ছে তো দেখা যাক কি হয় আগামী দিনে কারন এখন তো শীত থেকে গরমের দিকে পড়ছে weather এই time এ একটু খারাপ হয় এখনো পর্যন্ত তো ঠিক আছে আর বাড়ির সবাই ভালো?

হম হম হম সবাই ঠিক আছে এখন কোনো problem নেই তারপরে যে খবর গুলো দেখছিলাম যে banking system বলো বা postal এর যে system গুলো এ সম্বন্ধে কোনো খবর বা কোনো কিছু দেখেছো এখন recent যেগুলো বেরিয়েছে? না গো সেরকম তো আমার কিছু দেখা হয়নি মানে এখন কাজে কর্ম তে কটু ব্যাস্ততার মধ্যেই আছি but কি হয়েছে একটু বললে ভালো হত যান কি তোমার? হ্যাঁ দেখলাম আমি খবর দেখছিলাম যেটা যে RBI যে যেটা আছে আমাদের reserve bank reserve bank এর repo rate বাড়িয়েছে repo rate point five zero percent বাড়িয়েছে আর point five zero percent বাড়ানো মানে তোমার loan যেগুলো যে home loan বলো বা personel loan বলো bank যেগুলো provide করে মানুষদের কে সেগুলো তো বলতে আরো তোমার costly হয়ে যাবে মানে যাদের EMI দেখা গেলো একশ টাকা পড়ত তাদের EMI দেখা সেটা বেড়ে একশ দেড়শ টাকা হয়ে যাবে মানে আমি suppose বললাম এত টাকা তো হয়না EMI~EMI তো আরো বেশি হয় দেখা গেল পাঁচ লাখ বা দশ লাখ loan নিল তো তাদের EMI দেখা গেলো পাঁচ হাজার করে আছে তাদের এখন সাড়ে পাঁচ হাজার উম বা পাঁচ হাজার ছয়শো এরকম একটা পড়বে তো এরকম একটা খবর দেখলাম তো এর ফলে তো সাধারণ মানুষ যারা আছে বা যারা মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তাদের উপরে কিন্তু একটা negative impact কিন্তু পড়বে। সেটাই সেটাই সাধারণ মানুষের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা খারাপ বলো কারন দেখো প্রত্যেকটা মানুষের ই যদি বলা তো এখন টাকা নিয়ে যা খেচা বেশি চলছে তো সে হিসাবে যদি এরকম করে বাড়তে থাকে প্রত্যেকটা জিনিস তুমি শুধু bank এর জিনিস টা বাদ অনেক জিনিস আছে যেগুলো বেড়ে যাচ্ছে এই জিনিস গুলো তো অনেক সাধারণ মানুষেদের পক্ষে ক্ষতিকারক বা খারাপ হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ এগুলো তো সাধারণ মানুষদের কপালে একটু ক্ষতিকারক হবে তার কারন যারা মাস মাইনেতে কাজ করে তাদের তো একটা budget থাকে internal budget থাকে তাদের যে কেউ যদি তিরিশ হাজার টাকার salary পায় তো সে কোন খাদে কত টাকা খরচ করবে তার একটা হিসাব থাকে এবার দেখা গেল মাঝখান থেকে যদি এবার repo rate কখন বাড়ে repo rate তো প্রতি তিন মাস অন্তর অন্তর বাড়ে এবার কেউ যদি loan নিয়ে থাকে তো প্রতি তিন মাস পর পর যদি তাদের যে সুদ আছে সে সুদ যদি বাড়তে থাকে তাহলে তো সমস্যার ব্যাপার কিন্তু

কোনটা কখন বাড়ানোর দরকার বা বাড়ালে পরে economy এর যে অবস্থা এদেশে সেটা ঠিক হবে না ভুল হবে সেটা তারাই বুঝতে পারবে তবে সাধারণ মানুষের উপর একখানা এর প্রভাব পড়ে সেটাই সেটাই সেটাই বলছি আর এটা শুধু কি একটা bank হয়েছে নাকি প্রত্যেকটা bank এর ই এই জিনিসটা বেড়ে গেছে এবার দেখো এটা তো RBI guideline জারি করেছে আর RBI guideline দেওয়া মানে তোমার প্রত্যেক bank এর উপরেই এটা চালু হবে তার কারন RBI তো আমাদের দেশের সবথেকে বড় bank ওই তো অন্যান্য যে bank গুলো আছে সেগুলো কে regulate করে

তো তারা সেটাকে পরিবর্তন করতে ও পারে আবার নাও পারে তো তারা তাদের দেখা গেলো যে যদি fund flow ভালো থাকে তাদের bank এ যদি cash flow ভালো থেকে থাকে তাহলে তারা সবসময় হয়তো এই repo rate পরিবর্তন করে না তো এখনো পর্যন্ত যেটা দেখলাম যে সব bank এই RBIrepo rate এই চলছে কিন্তু বন্ধন bank যেটা আছে বন্ধন bank এখনো পর্যন্ত কোনো decision নেয়নি মানে বন্ধন bank বলেছে যে আমরা এখন repo rate বাড়াবনা। কারন বন্ধন bank এমনিতে micro finance এর কাজ করে তো micro finance মানে হচ্ছে যে ছোট ছোট গোষ্ঠী loan আছে সেগুলো দেয় এবার সে গোষ্ঠী loan এ যদি তোমার সুদ আরো বেড়ে যায় তাহলে তার ব্যাবসার উপরে ও তো একটা impact পড়বে তার কারন ছোট ছোট যে ব্যাবসায়ী গুলো আছে বা ক্ষুদ্র শিল্প যে যারা কাজ কর্ম করে তারা তো পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার এরকম করে ছোট loan নেয় তাদের যদি সুদ বেড়ে যায় তাহলে একটা বড় সড় ধরনের সমস্যা হবে সেজন্য বন্ধন bank এখনো পর্যন্ত কোনো চিন্তা ভাবনা করেনি যেটা বাড়ানোর বিষয় সেটাই সেটাই এমনিতেই মানুষের কাছে এখন চর্চা ও হয়ে গেছে বন্ধন bank তা এখনকার দিনে যতটা নিচ্ছে মানুষের কাছে মানে যারা, মানে middle class family থেকে belong করে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেওয়াটা অনেকটা মানে অসম্ভব ব্যাপার হয়ে গেছে but এর পর ও যদি বন্ধন bank থেকে ও বেড়ে যায় কারন না বন্ধন bank বলতে গেলে যারা অনেক middle class family থেকে বা lower class familybelong করে তারা ধর যে যেটা বললে তুমি যে ক্ষুদ্র টাকা নিয়ে নেয় এবার যদি সেখানে ও যদি বেড়ে যায় তো এখন যে ক্ষুদ্র নিচ্ছে সেটাতেও দিতে তাদের কিন্তু গায়ে লেগে যাচ্ছে বা দিতে পারছেনা এরকম একটা ব্যাপার কিন্তু আস্তে আস্তে যদি এর পরে ও বেড়ে যায় এর থেকে ও বেশি

হ্যাঁ তো সেটা কিন্তু দেওয়াটাই তাদের কাছে অনেক নেওয়াটা তো অন্যের কথা but দেওয়াটা অনেক কষ্টের হয়ে পড়ে তাই এখন যেটা ভালো হয় যদি করে একটু ভালো ভাবে চিন্তা ভাবনা করে বা সাধারণ মানুষদের জন্য তো সেটা বেশি better হয় তাই না হ্যাঁ সে তো বটেই তার কারন যারা ক্ষুদ্র শিল্পে কাজ করে ছোট ছোট গ্রামের দিকে যে গোষ্ঠী গুলো থাকে তারা তো খহুব বেশি loan নেয় না অল্প সল্প ই loan নেয় কুড়ি হাজার পঁচিশ হাজার বা তার থেকে ও কম নেয় তো তাদের সুদ টা যদি একটু বেশি বেড়ে যায় তাহলে তাদের যে loan টা payment যখন করতে হয় তখন কিন্তু prablem টা হয় কারন তাদের ব্যাবসার পুঁজি অনেক ছোট আর তাদের আর তাদের ব্যাবসার থেকে যে income টা হয় সেটা কিন্তু উম অনেকটাই কম নত সেক্ষেত্রে দেখা গেল একশ টাকা বা দুশ টাকাও যদি বেড়ে যায় সেক্ষেত্রেও তাদের উপরে কিন্তু একটা বড়সড় ধরনের প্রভাব পড়ে তো এখন এই এই quarter এ যেটা RBI বাড়িয়েছে পরবর্তী quarter মানে পরবর্তী তিন মাস পর দেখা গেলো যে সেটা আবার অপরিবর্তিত রাখল বা point five zero percent কমিয়ে দিলো তো এই জিনিসগুলো করে তো সেটা এখন RBI এর নতুন যে কি guideline হচ্ছে সেই guideline অনুযায়ী দেখলে তার পরে বোঝা যাবে এই guideline টা জারি করা প্রায় কতদিন হয়েছে তোমার কি জানা আছে এই কিছু দিন আগেই জারি করেছে মোটামুটি ধর এই budget ছিল budget এর পরেই তোমার জারি করেছে। মোটামুটি ধর চার থেকে পাঁচ দিন হল আর কি সেটাই সেটাই এমনিতে এই জিনিস টা শুনে সত্যি নিজেকেই খারাপ লাগছে এবার দেখ এখন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে তোমার এখনকার যুগে একটা গরীব family এর মানুষরাও যদি তারা bike চালাচ্ছে তাহলে তেল ভারতে ও তাদের কাছে টাকা থাকছে না বা অন্যএকটা ব্যাপার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি আবার bank এর ব্যাপারটাও অনেকে এরকম নেয় যে EMI তো নিচ্ছে অনেক কিছু বা others নিচ্ছে তো তাদের কে তো সুদের দিক টা একটু বেশিই দিতে হবে তাহলে সাধারণ মানুষ চলবে কি করে এই জিনিস টা নিয়ে যদি না একটু মানুষ ভাবনা চিন্তা করে বা যারা এই কাজ গুলো করছে বা সরকার থেকে যে আহ মানে কথা গুলো আসছে সেগুলো যদি একটু ভালো ভাবে ভেবে চিনতে বা শুধু এখানকার দিনে কি ভারতে সবাই যে rich family হয়ে গেছে সেটা কিন্তু নয় অনেক poor family ও belong করে তো সেদিক থেকে যদি সে ভাবনা চিন্তা তাদের জন্য কিছু গড়ে তোলার দিক থেকে তারা ভাবনা চিন্তা টা করত তাহলে তো অনেকটা better হত ভারতের জন্য এবং সাধারণ মানুষের জন্য এগিয়ে যেত অনেকটা এখানকার দিনে তো বলতে গেলে দেখো যখন এই পেট্রল এর দাম বাড়ল বা তোমার normally তেলের দাম বাড়ল বা প্রত্যেকটা জিনিস এই lock down এর পর থেকে একটা bank নিয়ে ঝামেলা চলছিল এই টাকা change এর পরে ও bank নিয়ে ঝামেলা চলছিল তো সেই ঝামেলা টা বের হয়ে আবার যদি এরকম করে আস্তে আস্তে আজকে বেড়েছে মানে দু মাস পর পাঁচ মাস পর বা দশ বছর পর আবার কিন্তু বাড়বে তো এই যে বাড়ানোর দিকটা এটা যদি বাড়তেই থাকে আর সাধারণ মানুষের কাছে যদি তাকাই না থাকে তাহলে সাধারণ মানুষ গুলো চলবে কি করে তাই না হ্যাঁ সেটা একটা ব্যাপার আছে কিন্তু তুমি যদি widely ভাবনা চিন্তা করো যে গোটা বিশ্বে অর্থনীতি তে যেরকম যা অবস্থা চলছে তার থেকে ভারতের অর্থনীতি কিন্তু অনেক ভালো পর্যায়ে দাঁড়িয়ে আছে কারন প্রথমে তো COVID -NINETEEN এর একটা impact পড়ল COVID -nineteen এর জন্য অর্থনীতির অনেকটাই খারাপ হয়েছে গোটা বিশ্বের অর্থনীতির অবস্থা খারাপ হয়েছে তারপরে আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হল যার কারনে তেলের দামটা কিন্তু বেড়েছে তাছাড়া তেলের দাম কিন্তু অপরিবর্তিতই ছিল বা থাকত হয়তো আবার যেহেতু রাশিয়া ইউক্রেন এর যুদ্ধ চলছে সেই কারনে তেলের দাম টা বেড়েছে আর গোটা বিশ্বের অর্থনীতি তুমি যদি দেখো যে আমাদের repo rate যেরকম বাড়িয়েছে তুমি কি দেশের আমেরিকা বলো বা ইউরোপ যে country বলো বলো সেখানে মুদ্রা স্ফীতির হার কিন্তু অনেক বেশি আমাদের এখানে যেকোনো জিনিসের বলো বা তেলের দেখো যেরকম দাম দেখা যাচ্ছে বাইরের দেশে কিন্তু তার থেকে অনেক বেশি তার তুলনায় আমাদের অর্থনীতি অনেক ভালো কাজ করেছে যারা কাজ করছে বা চিন্তা ভাবনা করছে তাদের তারা কিন্তু অনেক ভালো কাজ করছে তুমি এখন যদি খুব recent খবর দেখো পাকিস্তান এর অর্থনীতি যদি দেখ তো তাদের মুদ্রাস্ফীতি এখন চব্বিশ percent এ দাঁড়িয়ে আছে ওদের দেশে কোনো foreign reserve নেই আমাদের দেশের foreign reserve এত তৈরী করে রেখেছে এই last চার থেকে পাঁচ বছরে যে আগামী চার থেকে পাঁচ বছর আমাদের foreign reserve এর কোনো problem হবে না তারপরে এখন এই যে মুদ্রাস্ফীতির হার যেটা বলছে মুদ্রাস্ফীতির হার control করার জন্য কি করতে হয় দেশ কে সোনা কিনতে হয় কারন দেশের bank এর কাছে RBI এর কাছে জট সোনা মজুদ থাকবে তাহলে মুদ্রাস্ফীতি টা control এ আনা যায় তো আমাদের দেশ মোটামুটি এই চার থেকে পাঁচ বছরের মধ্যে কিছু নাহলে ও তিনশ থেকে সাড়ে তিনশ টন কিন্তু সোনা কিনে ফেলেছে বিদেশ থেকে ঠিক আছে তো এই এই এত টন টন যে সোনা কিনছে এটা কিন্তু একমাত্র কেনা হচ্ছে তোমার মুদ্রাস্ফীতি control এ রাখার জন্য আর banking যে পরিষেবা আছে সেগুলো কে ঠিক থাকে রাখার জন্য তো অর্থনীতি নিয়ে যারা কাজকর্ম করছে বা banking institute এ যারা আছে তারা চিন্তা ভাবনা করেই করেছে এবার সাধারণ মানুষ তো এত সব কিছু বোঝেনা বা জানেও না তারা দেখে যে আমার point five percent repo rate বাড়ালো মানে আমার পাঁচশ টাকা বাড়ল কিন্তু গোটা দেশের অর্থনীতিতে কিভাবে চলছে বা গোটা বিশ্বের অর্থনীতিতে কিভাবে চলছে সে জিনিসগুলো ও যদি একটু খেয়াল রাখে তাহলে অনেক সমস্যার থেকেই মানুষের মুক্তি হয় তবে একটা জিনিস কি আমাদের দেশে এখনো পর্যন্ত গরিব সংখ্যা তো অনেক বেশি চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি লোক এখন গরিবের সীমার নিচে আছে তো যখন ই এরকম ধরনের পরিবর্তন করা হয় বা বাড়ানো হয় তখন যারা policy maker আছে তাদের একটু চিন্তা ভাবনা করলে ভালো ভালো হয় আর এখন বিশ্বের যা অর্থনীতির অবস্থা পর্যায়ে দাঁড়িয়ে আছে তাতে যে পরিমান আমাদের repo rate এখন বাড়িয়েছে সেটা বিশ্বের গেলে কোনো কিছুই না কিন্তু আমাদের সাধারণ মানুষের দৃষ্টিতে এটা একটু খারাপ লাগছে বা আমাদের একত্র প্রভাব পড়বে তার জন্য

যেটা তুমি যেটা বললে হ্যাঁ যে এখন কার দিনে বাইরে যে অর্থনীতির তো সেটা আমাদের থেকে অনেক টা better এবং তেলের দাম টাও তার জন্য বাড়িয়েছে যুদ্ধের জন্য তো ঠিক আছে এসব জিনিস দেখো সাধারণ মানুষ এখনকার দিনে

নিয়ে ভাবনা চিন্তা করবো এরকম কিন্তু মানুষের কাছে চিন্তা ভাবনা ছিল but এখন কার এমন শিক্ষানীতি টা হয়ে গেছে যে সাধারণ মানুষের কাছে সরকার থেকে কিন্তু বিশেষ কোনো যোগ্যতা বা বিশ্বাস টা রাখতে পারেনা সে হিসাবে কি বলত যে এখনকার দিনে এমন টাও হতে লাগছে একবার দেখো CORONA এর জন্য সাধারণ মানুষ খেতে না পেয়ে অনেক মানুষ মারা গেছে এরকম কিন্তু অনেক দেখে নিতে পারবে তুমি এবং তারপরে দেখো যখন একবার টাকার ঝামেলা টা নিয়ে হল সেখানকার অনেক মানুষের টাকা যারা black money করেছিল তাদের পক্ষে ঠিক ছিল যে অনেক কালো টাকা কালোধন হয়তো change করে নিয়েছে বা অনেক এরকম হয়েছে যে ফেলে দিয়েছে বা others কিছু এসব জিনিসটা কিন্তু অনেক সাধারণ মানুষের কাছে কিন্তু হয়তো এই টাকা টা নিয়ে অনেক সমস্যা হয়েছিল টাকা change করো এই করো ওই করো তারপরে একবার আর প্রত্যেকটা documents change করার দিক থেকে এরক্ম করে আস্তে আস্তে দেখ আমাদের ভারতে কিন্তু এই জিনিসতাই বেশি যে সাধারণ মানুষের প্রতি প্রভাব টা খারাপ প্রভাব তাই কিন্তু বেশি পড়ে যাচ্ছে আবার কি সেই যারা গরিব family থেকে belong করে দেখা যারা শিক্ষামূলক তারা কিন্তু এই জিনিস গুলো বুঝতে ভালো পারবে যারা চাষী মূলক মানুষ বা যারা হয়তো শিক্ষা টাকে ভালো ভাবে পায়নি বা শিক্ষা টা পাওয়ার চেষ্টা করেনি বা যোগ্যতা টাও তুলে উঠতে পারেনি তো তাদের কাছে কিন্তু এই জিনিসটা অনেক খারাপ হয়ে পড়েছে হ্যাঁ এগুলো তো কারন আমাদের গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যাবস্থা কে আমি দোষারোপ করবোনা কিন্তু দিল্লি তে যদি তুমি দেখো দিল্লি তে যে যে সরকার আছে সে সরকার শিক্ষা ব্যাবস্থা কে কিন্তু খুব ই ভালো ভাবে একটা পরিচালনা করছে যার জন্য কিন্তু সে সরকার দুবার তিনবার এখনো পর্যন্ত টিকে আছে ওখানকার শিক্ষা ব্যাবস্থা টা অনেক ভালো করেছে কিন্তু আমাদের bengal এর যে শিক্ষা ব্যাবস্থা টা তুমি যদি বলো এখন যে scam গুলো চলছে এই ধরনের scam গুলো যদি হয় তাহলে মানুষ শিক্ষা ব্যাবস্থার উপরে বা শিক্ষা মহলের যে রাজনীতির লোকজন বসে আছে বা যারা officer লোকজন বসে আছে তাদের উপর তো মানুষ ভরসা টাই করতে পারবে না আসলে রাজ্য সরকারের এখন মানে যেটা উদ্দেশ হচ্ছে যেটা যে সরকারি school গুলো কে বন্ধ করে সেগুলো কে private করে দেওয়া তো private school যদি করা হয় তাহলে আমাদের দেশের আমাদের রাজ্যের সব মানুষ তো সেই শিক্ষা টা নিতে পারবে না কারন প্রত্যেকের কাছে তো পয়সা নেই যে private school গিয়ে পড়াশুনা করবে private school এ পড়াশুনা করতে গেলে তো অনেক খরচ লাগে প্রত্যেক মাসে মাসে টাকা দিতে হয় তারপরে তার যে আনুসাঙ্গিক যে খরচ আছে বই পত্র জামা কাপড় dress এগুলো জন্য তো একটা ভালো রকমের টাকা খরচ হয় সে টাকা তো সবাই খরচ করতে পারবে না কিন্তু আমাদের যে সংবিধান আছে সংবিধানে তো শিক্ষা র অধিকার তো সবার আছে তো সরকার যে ধরনের চিন্তা ভাবনা গুলো করছে যে সরকারি school গুলো কে বন্ধ করে private করে দেব এই ধরনের চিন্তা ভাবনা গুলো ও তো ঠিক নয় আবার এই জন্যই মানুষ ভরসা রাখতে পারছেনা সরকারি school এ যে পরিষেবা গুলো হয়ে গেছে যে পড়াশুনার যে ম্যান হয়ে গেছে সেটা তো অনেক মানে নিচু স্টারে চলে গেছে এখন যে mid day mill চালু হয়েছে school এর মধ্যে এই mid day mill খাওয়ার জন্য বাচ্ছারা school যাচ্ছে mid day mill খাওয়া হয়ে যাচ্ছে তারপরে সবাই school ফায়ার চলে আসছে পড়াশুনার দিকে কেউ অগ্রসর হচ্ছে না এই তুমি যদি recent খাবার দেখো কিছুদিন আগে কয়েকদিন আগেই দেখলাম যে আমাদের দেশের আমাদের রাজ্যের প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার্থী যত থাকে তার থেকে এবছর চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে দেখা গেল যে প্রতি বছর যদি আট লাখ বা দশ লক্ষ মাধ্যমিক পরীক্ষা দেয় তো এবছর দেখা যাচ্ছে যে তার থেকে চার লাখ কম হয়ে গেছে তো এই চার লাখ টা কম হল কি করে এর জন্য তো সরকার ই দায়ী তার কারন সরকার যে বাছা গুলো আছে তাদের school পর্যন্ত নিয়ে আস্তে পারছে না আর যদিও বা নিয়ে আসে তারা হচ্ছে উম তোমার mid day mill খাচ্ছে তারপর বেরিয়ে চলে যাচ্ছে বা পরীক্ষা দিচ্ছে না বা অন্য দিকে অগ্রসর হচ্ছেনা তো এর জন্য তো গোটা শিক্ষা ব্যাবস্থাটা বা শিক্ষা ব্যাবস্থার উপরে যারা বসে আছে তারা তাদের দায়িত্ব ভার তাদের কে নিতে হবে এর জন্য সাধারণ মানুষ কিন্তু দায়ী নয়

বলতে গেলে এটা একটা সাধারণ common ব্যাপার হয়ে গেছে আমাদের ভারতের জন্য সেটা কিন্তু তুমি দেখো ইউ এস এ দেখো লন্ডন দেখো others তুমি country গুলো দেখো যেগুলো অনেক rich country বলে আমাদের দেশে পরিচিত সেদিকে দেখো সেদিকে pollution এর দিক থেকে প্রত্যেক টা জিনিস কিন্তু অনেকটা better সেদিকের route দেখো তুমি আর সেদিকের গাড়ি দেখো তো অনেকটা আমাদের থেকে অনেকটা better এবং হ্যাঁ better হওয়াটাই স্বাভাবিক কারন অনেক rich এবং

ভালো এবং ভালো তার জন্য না ভালো সেটি তার জন্য না কিন্তু আর একটা জিনিস তোমার ওখান কার নাকি শুনেছি যে smart city টাও তৈরি করেছে জানিনা অনেক মানুষের মুখে smart city নাম তা লেগেও রয়েছে অনেক মানুষের কাছে কেজরিওয়াল জি নিয়ে এখন আছেন কোন মন্ত্রী আমার ঠিক জানা নেই কেজরিওয়াল কিন্তু তোমার আর তিনি নাকি বলেছেন যে অনেক smart city তৈরী করবেন সেখানকার পড়াশুনার ব্যাবস্থা টা অনেক ভালো করবে banking ব্যাবস্থা অনেক ভালো করয়েছে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় CCTV ক্যামেরা সেই কারনে অনেক মানুষ খুশি হয়েছে এবং অনেক মানুষ দেখবে

এবং তার জন্য মানুষ অনেক রেগে আছেন মানে আমাদের সরকারের প্রতি বা একটা খারাপ তার image চলে এসেছে সাধারণ মানুষের কাছে বা তুমি বলো যে যেকোনো মানুষের কাছে একটা খারাপ image তৈরী হয়ে গেছে এই জিনিসটার কারনে তো এই জিনিসগুলো কি বলতো যদি আমাদের একটু করে উন্নতি তা বেড়ে আস্ত না প্রত্যেকটা জিনিস যেমন আমাদের এইটা বাড়ছে যেমন তুমি বললে banking এর force তার থেকে যেমন five point zero বা যাই হোক বেড়েছে এটা interest টা

বা five percent টা অনেক টা বেশি হত না interest সুদ টা তো হাজার তাকে পাঁচশ টাকা দিতে তাদের ও গায়ে লাগত না যদি হাজার টাকার জায়গায় এখন যে মানুষ হাজার টাকা income করছে বা আগে যে মানুষ একশ টাকা income করছে আস্তে আস্তে মানুষগুলো যদি দুহাজার টাকা বা হাজার তাকে চলে আসে তখন কিন্তু তাদেরকে সে সুদ তাদিতে গায়ে লাগবে না কিন্তু কি বলো তো টাকার মূল্যে টা বাড়ছে না কিন্তু প্রত্যেক টা জিনিসের খরচের মূল্য টা বেড়ে চলছে তার জন্য সাধারণ মানুষের কিন্তু কাছে কিন্তু অনেকটা কস্টকর হয়ে যাচ্ছে খারাপ image চলে আসছে এই জিনিসগুলো র কারনে banking source তাকে banking আমাদের প্রত্যেকটা কারনে আমাদের দরকার আগেকার দিনে মানুষ কি করত banking এর জন্য বাইরে যদি কেউ কাজ করত তাকে কিন্তু আসে টাকাটা দিত বা কাউকে হাত দিয়ে পাঠাতে হত টাকাটা কারন আমার বাবারাও আমার দাদুরাও এই জিনিসটা করেছে যতটুকু আমার সোনা কিন্তু এখনকার দিনে কি হয় just bank এ ভারে দিচ্ছে সেই জিনিসটা তুলে নিচ্ছে আস্তে আস্তে bank এ ভরা তোলাটাও একটা charge কাটে না minimum কিছু কাটলে ও যেটুকুই কাটে কাটে তো আর এই জিনিসগুলোর জন্যই সাধারণ মানুষ যদি পাঁচশ টাকা করে পাঁচশ টাকার মধ্যে যদি পাঁচ টাকা কেটে নেয় চারশ পঁচানব্বই টাকা পায় সেখান থেকে সেখান থেকেও কিন্তু একটা মানুষের কাছে কিন্তু image পরে আছে কারন কি যখন বড়লোক মানে একটা বড় ধরনের টাকা টা সে যখন পাঠাবে banking source এ তখন কিন্তু ওই মানুষটার গায়ে লেগে যাবে তো এই জিনিসগুলো যেমন বাড়ানো হচ্ছে সেরকম যদি একটু একটু হরে যদি আমাদের টাকার বৃদ্ধিটাও বাড়ানো হাত তাহলে কিন্তু সাধারণ মানুষের জন্য অনেকটা ভালো হত তোমার কি মনে হয়? হ্যাঁ এরকম তো হচ্ছে বা এরকম হয় platform charge যেটা সেটা একটা কাটে তো সেক্ষেত্রে দেখা গেলো যে বড় কোনো amount যদি transfer করে অন্য কোনো একাউন্টে তো সেক্ষেত্রে টাকাটা একটু বেশি লেগে যায় আবার তোমাকে যদি বলি যে বড় amount এর কথা তো আমাদের দেশের যে গরিব মানুষ যারা আছে তারা তো খুব বড় amount transfer করতে পারবে না তার কারন তাদের কাছে তো টাকাই তো নেই তো তারা যদি transfer নাই করতে পারে তাহলে তাদের যে charge তা লাগবে সেই নিয়ে তো তাদের চিন্তা করার কথাই না চিন্তা করার কথা কাদের যারা বড়লোক মানুষ যারা corporate মানুষ যারা বড় বড় ব্যবসা করে তাদের কে তাদের থেকে তো charge টা নিতেই হবে তাদের থেকে যদি charge না নেয় তাহলে তারাতো আরো বেশি মুনাফা করবে কিন্তু সাধারণ মানুষ বা গরিব মানুষ যারা আছে তারা দেখা গেলো at a time কত টাকা transfer করবে পঞ্চাশ হাজার টাকা হবে এক লাখ টাকা তার বেশি তো করবেন কিন্তু যারা বড় বড় ব্যাবসায়ী আছে তারা দেখা গেলো সারাদিনে দেড় কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি এরকম টাকা transfer করছে এতে তাদের কাছ থেকে যদি সুদ টা না নেওয়া হয় বা কর টা না নেওয়া হয় তাহলে তাদের তো মুনাফার পরিমান আরো দিন দিন বাড়তে থাকবে তো সেই দিক থেকে তুমি যদি বলতে থাকো যে platform charge যেটা আছে সেটা একদিক থেকে ঠিকই আছে কারন এটা গরিব মানুষের উপর লাগু হবেই না তার কারন তাদের কাছে টাকাই নেই transfer ই করতে পারবে না বড়লোক মানুষ যারা আছে যারা ব্যাবসায়িক মানুষ আছে তাদের কাছ থেকে তো এই কর টা নিতেই হবে এটা যেমন একদিকে গেল আরেকটা যদি দেখ যে আমাদের banking পরিষেবা বল বা আমাদের যে অর্থনীতি বলো এটা আক্তার সাথে একটা পরিপূরক

বা মানুষ যে ট্যাক্স দিচ্ছে সেগুলো থেকেই তো আসবে তো সেগুলো যদি ঠিক মত আদায় করতে না পারে তাহলে যে ভর্তুকি গুলো দিচ্ছে সে ভর্তুকি গুলো তো দিতে পারবেনা আর তুমি যদি দেখো বড় বড় যে city গুলো আছে বা তোমার develop যে country গুলো আছে সেসব দেশে কিন্তু ভর্তুকি নামক কোনো বস্তু নেই কারন যে দেশে জট ভর্তুকি দেওয়া হবে বা দেন খয়রাতি জট করা হবে সেদেশের অর্থনীতি কিন্তু শোচনীয় পর্যায়ে পৌঁছাবে যেটা আমরা কিছুদিন আগেই দেখতে পেলাম শ্রীলংকায় হয়েছে এখনো আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এ পাকিস্তানের কিন্তু অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে কয়েকদিনের মধ্যেই তাকে কিন্তু defaulter ঘোষিত করতে হবে তার কারন foreign reserve নেই তাদের দেশের মানুষের কাছে কোনো dollar নেই কোনো পয়সা নেই খাওয়ার দাওয়ারের কোনো ব্যাবস্থা নেই তো এই গুলো কেন হচ্ছে এইগুলো হচ্ছে এগুলো হয় যে যতই দেন খয়রাতি করতে থাকবে ভোট নেওয়ার জন্যে ড এ মানুষকে একটা চিন্তা ভাবনা দেওয়া বা হ্যাঁ আমি এত টাকা করব প্রধান করব এই জিনিসগুলো যখন ই থাকবে তখন কিন্তু এই সমস্যা গুলো থাকবে

সেটাই সেটাই ভালো একটা point যে দেন খয়রাতি করে কিছু হয়না ঠিকই বললে যে আস্তে আস্তে দেশের উন্নতি টা কোনো দিন দেন করে বাড়ানো যায়না যেটা যতক্ষন না business development না হবে চাকরির জন্যে টাকা টা develop না হবে তো সেদিক থেকে কোনোদিনই devlpoe হওয়াটা সম্ভব না but কি বলতো যেটা এখন যেভাবে দেশ টা চলছে আগে কিন্তু তোমার যদি পঞ্চাশ বছর আগে দেখো বা চল্লিশ বছর আগে দেখ বা বাদ দাও কুড়ি বছর আগে দেশটাও দেখ তো তখন ও কিন্তু চলত যে মানুষ গুলো ছিল এখন সাধারণ মানুষের কথা টা উঠছে কেন যে মানুষের কাছে টাকা নেই কিন্তু তাদেরকে খরচের দিক টা বেশি করতে হচ্ছে তার জন্যই সাধারণ মানুষের মানে কথা গুলো এত উঠে আসছে কিন্তু একটা জিনিস দেখো কুড়ি বছর আগে ও কিন্তু দেশ টা চলত কিন্তু যে মানুষ গুলো business করত তারা করত যে ট্যাক্স এর কথা বললে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে ট্যাক্স মানে সমান যে তার কাছে বেশি তার কাছে কম এরকম কিন্তু সরকারের কাছে কিছু না সে হয়তো বাড়ি করছে বা একটা ব্যবসা করছে তো হ্যাঁ যে যতটা income করছে তাকে ততটাই ট্যাক্স লাগে এটা ঠিক কিন্তু তেমন আর একটা জিনিস ও আছে কি বলো তো যেটা মানুষ কে দিচ্ছে সরকার বা চাষী দের কে দিচ্ছে খাস করে সরকার যেটা দিচ্ছে চাষী দেরকে যে ছয় মাসে একটা কোনো scheme দিচ্ছে বা বছরে একটা কোনো scheme দিচ্ছে সেটাও দিচ্ছে কি করে যে আমাদের কাছে যে ট্যাক্স গুলো নিচ্ছে সেখান থেকে কিছু কিছু টাকা করে নিচ্ছে এই ট্যাক্স এর পরিমান টা নিয়ে কিন্তু আমাদের কে দিচ্ছে কিন্তু একটা কথা বলো যে পরিমানে আমাদের কাছে ট্যাক্স নেওয়া হচ্ছে যে পরিমানে সরকার আমাদের কাছ থেকে charge নিচ্ছে প্রত্যেকটা জিনিস তুমি যদি একটা সাবান কিনতে যায় সাবানের ট্যাক্স টাও কিন্তু আমাদের দোকানদার ধরে নিচ্ছে কিন্তু আমরা সাধারণ মানুষরা কি সেটা হয়তো বুঝতে পারিনা বা জানিনা বা জানা নেই অনেকটা মানুষের কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আমরা ট্যাক্স গুলো দেই

না সেহারে দেখো আগে তুমি যদি পরিষেবা গুলো দেখ আগে সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছাতই না যদি তাঁকে আমাদের যে আগের যে রাজনীতি বিড যারা আছে বা যারা সরকারে ছিল তাদের যদি statement বলি বা যে খবর গুলো আগে চলত বা যেটা ঘটনা ঘটেছে যে আমাদের রাজধানী তো দিল্লি তো দিল্লিতে ছেড়ে যদি কোনো টাকা একশ টাকা যদি release করা হয় কোনো fund এর জন্য কোনো গরিব মানুষের জন্য সেই টাকা টা সেই মানুষের হাতে পৌঁছাতে পৌঁছাতে দশ হাজার দশ টাকাতে আসে দাঁড়ায় তো এই জিনিস টা কেন হয় কারন মাঝখানে middle man আছে আর middle man করা হবে গরিব মানুষ তো middle man হতে পারবেনা যাদের রাজনৈতিক একটা ক্ষমতা আছে বা রাজনৈতিক পৃষ্ঠপোষকঃ যার যে লোকজন আছে তাদের সাথে যারা চলা ফেরা করবে তাদের সাথেই তাদের হাতেই এই জিনিসগুলো পৌঁছাবে তো এই জিনিস গুলো তো আগের যে সরকার বলো বা আগের যে চিন্তা ভাবনা ছিল সেগুলো পরিবর্তন করতে বাকি ইদানিং আমরা যেটা দেখলাম যে কেন্দ্র সরকারের তরফ থেকে bank account সবাই কে খুলে দেওয়া হয়েছে বা অত্যন্ত কম পেশাতে একটা করে bank account খুলেছে তো এখন কি হয় direct bank মধ্যে টাকা গুলো পাঠানো হয় তো এটা তো মাঝখানে যে middle man আছে সেগুলো তো তারা তো আর পয়সাটা খেতে পারবে না সুতরাং যে পয়সাটা fix হবে সেটা একদম সরাসরি কিন্তু যারা benificiary আছে তাদের কাছেই কিন্তু কিন্তু পৌঁছাবে তো এই জিনিসগুলো ও একদিকে ভালো করেছে আর একটা যেটা তুমি বললে যে আমাদের দেশের গরিবের যে সমস্যা আছে তো দেখো last পাঁচ থেকে ছয় বছর তুমি যদি দেখো যদি যে sarvey গুলো আছে বা international যে journal গুলো বেড়াচ্ছে সেটা ভারতের কোনো journal না নয় সেগুলো হচ্ছে ইউরোপিয়ান country বা আমেরিকান যে journal আছে সেখানে দেখা যাচ্ছে যে ভারতের যে গরিবি সমস্যা ছিল সেটা থেকে কুড়ি থেকে বাইশ কোটি লোক কে এই পাঁচ থেকে ছয় বছরের মধ্যে গরিবি থেকে মধ্যবিত্তে কিন্তু টেনে বার করা হয়েছে আবার এগুলো বার করার জন্য policy লাগে এমন নয় যে কাউকে কোনো হাতে আমি টাকা দিয়ে দিলাম সে গরিবি সমস্যা থেকে বেরিয়ে যাবে এরকম ভাবে কিন্তু গরিবি সমস্যা থেকে মানুষ বেরোয় না তো তার জন্য একটা সুস্থ policy লাগে সুস্থ চিন্তা ভাবনা লাগে তার হাতে কাজ দিতে হয় তাদের কে skill তৈরী করে দিতে হয় এখন যেরকম কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প চলে যে skill ইন্ডিয়ার under এ যে প্রকল্প গুলো চলে এর ফলে কিন্তু প্রচুর মানুষ কিন্তু উপকৃত হয় যাদের যারা যাদের skill আছে সেটা যেকোনো sector এ হোক তারা কিন্তু তাদের কাজ কর্ম করে এখন ভালো earning করতে পারছে income করতে পারছে তো এইরকম যদি চলতে থাকে তো গরিবি সমস্যা আগামী দিনে দু দশ বিচারের মধ্যে ভারত থেকে অনেক কমবে কারন গরিবি সমস্যা জট থাকবে দেশের মধ্যে তাদের অর্থনীতি র উপরেও কিন্তু একটা impact পড়বে পশ্চিমি দেশ যেগুলো আছে তাদের অর্থনীতি যেরকম এগিয়ে যাচ্ছে আমাদের দেশের অর্থনীতি সেরকম এগোতে পারবেনা যদি যদি না যে গরিব মানুষ গুলো কে গরিবি থেকে বের না করা যায়

সেটাই সেটাই এতকিছু ভেবে ধর আমরা কি বলব আমরা তো ভাবনা চিন্তা করে আমরা দেশ টাকে change করতে পারবোনা but কি বলো তো যে ভালো লাগে তোমার সাথে কথা বলে অনেক কিছু শেখ যায় বা অনেক দিক থেকে কথা বলা বা আলোচনা হয় তো অনেক কথাই বললাম তাহলে আর যে জিনিসগুলো ধর এই যে সাধারণ মানুষদের ক্ষেত্রে যদি আর সে জিনিসটা নিয়ে একটু বেশি চর্চা তো মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের কাছেই ভালো হবে আস্তে আস্তে যদি সেই গরিব family গুলো যদি গরিব না থাকে একটু হলে ও middle class যেমন হয়েছে আস্তে আস্তে কিছু বেড়েছে সেভাবে যদি প্রত্যেকটা মানুষ ই বেড়ে যায় কম করে গরিবি থেকে middle class family তে চলে আসে এবং যারা চাষী আছে তারা কিন্তু আমাদের জন্য অনেক কিছুই করছে তো তাদের কে যে পরিমানে দেওয়া হচ্ছে সেটা যদি সরকার থেকে আর একটু বেশি দেওয়া হয় কারন এখানকার দিনে যে চাকরি করে তার ছেলে চাকরি করে যে ব্যবসা করে বড় ব্যবসা করে তার ছেলে বড় ব্যবসা করে এরকম একটা হয়ে গেছে এই জিনিসগুলো change করে motive গুলো change করে যদি একটু একটু একটু করে এগিয়ে নেওয়া যায়না তাহলে কিন্তু আমাদের ভারত টা অনেক তাড়াতাড়ি অনেক বেশি এগিয়ে যাবে যেটা হয়তো কিছু দিন আগে এটা অনেক পিছিয়ে যাচ্ছিলো কিন্তু সেদিক থেকে আবার উঠে আসছে তো আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবে তো এই জিনিস গুলো করলে ভালো হয়

widely যদি চিন্তা ভাবনা করা যায় বা মানুষের জন্য কি কি কাজ হচ্ছে সেটা যদি বিশ্লেষণ করা হয় কাজ কিন্তু হচ্ছে এমন নয় যে কাজ হচ্ছে না আবার সেটা দেখা যাক কতদূর কি হয় ঠিক আছে অনেক্ষন কথা হল আবার পরে কথা হবে তাহলে আচ্ছা বেশ চলো তাহলে রাখি আর ভালো থেকো হ্যাঁ

Hello হ্যাঁ সুবাস দাদা। আরে আমি বলছি মনে আছে যে, আপনার সাথে আমি কথা বলেছিলাম? এই যে আমি কিনে নিয়েছি। আমি ঢেড়শের নিয়েছি তারপরে গাজরের নিয়েছি, তারপরে এই আপনার ক্ষীরার নিয়েছি, একটা কুমড়ো নিয়েছি। তাহলে কি করে হবে বলোতো? দেখো ঢেড়শটা নিয়েছি আমি বলেছি দশটা দাও, দুটো তিনটে করে করবো। আর বলছিলো গরমের কম্পোশ নিতে। তাই আমি বললাম গরমের কম্পোশ লাগবে? আমি তো মাটিতে করবো না। কেনো তাহলে বললাম কি? মাটিতে করলে তো আবার দাগ হয়ে যাবে, ব্যাপার অন্য কিছু হয়ে যাবে। আমি মাটিতে করবো না, কেননা দাগ হয়ে গেলে তো। ও বললো কি ঠিক আছে আপনি একটা কাজ করেন আপনি কাঠের গুড়ো নিয়ে নেন, আপনি জালিটা নিয়ে নিন । একটা কি জালি দিয়েছে আমাকে মানে ঐটা পুরাই গরমের কম্পোশ আগে নিচে দেবেন এটা, কাঠের গুড়ো দিবেন তারপর এই জালিটা দিবেন তারপর গরমের কম্পোশ দিয়ে খুব ভালো হবে। ঐ জালিটা কিসের জালি হয় বলোতো? যে একদম মানে জালির মতন থাকে আহ মনে হয় নারকেলের ছোবরা ছিলো নাকি? ওটাতে কেউ কি হয় নাকি কিছু?

আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা। ঐ যে ছেলেটা আছে ও দুটো পরে পাঠাবে, ঠিক আছে? Net টা slow আছে। ও এখন আমাকে বলেছে আচ্ছা তাহলে দাদাভাই আপনি একটা কথা বলেন? কি আমি ঢেঁড়শ এনেছি, তারপরে কুমড়ো এনেছি, ছিড়ার এনেছি, গাজরের এনেছি। আর বলছিলাম কি আর কি আনলে ভালো হবে, মানে তাড়াতাড়ি হবে? লাল শাকেরও বীজ ছিলো। ও বললো কি দশ দিনে হয়ে যাবে। ঐটা কি নিয়ে নিবো?

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে তো নিয়ে নেওয়াই ভালো। এবার বলো কি আমি আগে plastic টা বিছিয়ে দিয়েছি, তারপরে কি করবো? ভালো করে একটু বলো তো। হ্যাঁ কালকে ভোর বেলাতে লাগাবো কিন্তু। আমি দশটা কাঠের ডাব্বা নিয়ে এসেছি, দশটা প্লাস্টিক ডাব্বা নিয়ে এসেছি করান প্লাস্টিক ডাব্বাও ছেদাও করতে হবে নাকি নিচেও। হ্যাঁ তাহলে নিচে একটু ছেদা দিয়ে দিবো কত চার কোনায় চারটা নাকি মধ্যখানে একটা? না না নেই নেই ওটাতো দুধের counter যে হয় plastic দুধের counter যে হয়

আচ্ছা এইটা আর বলছিলো কি এটা বড় বড় যে counter গুলো আছে যেটাতে আপনার মানে ডাব্বাগুলো রাখতে হয় যেটা মাথায় নিয়ে ঘুরে formal days এ প্লাস্টিকের ডাব্বাগুলো, ওটাও পাচ্ছিলাম কিন্তু আমি বললাম না অত বেশি মাটি তো লাগবেন তার চেয়ে ভালো দুধের counter টাই ভালো। তাহলে অটা নিলে কোনো অসুবিধা নেই তো দুধের cunter চল চল তাহলে ওটাই আছে। তাহলে বলো তো এইবার ঐটা লাগানোর পর কি করতে হবে আমাকে? হুম

আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারতাসি আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম বুঝতে পারতাসি আচ্ছা

তারপর কি কইতাসো, কি করবো? আচ্ছা জলটা দিলে হয়ে যাবেতো। গরম জল নাকি ঠান্ডা জল?

আচ্ছা এটা কোনো ব্যাপার হইতাসে তাহলে তো খুব কস্ট হয়ে যাবে না না না না বেশি হলে তো আবার আমার জন্যে অসুবিধা হয়ে যাবে। তাহলে একটু চেপে রাখতে হবে ঠিক তো আচ্ছা আচ্ছা এইটা তো হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি আবার আমি repeat করছি ভালো করে শুনবেন। ভোরবেলা আমি এখনই আমি পরিষ্কার টরিষ্কার করে প্লাস্টিক টা বিছিয়ে দিয়েছি ঠিক আছে। আর আমি এখনি আমি প্লাস্টিকের ডাব্বায় ছেদ করে দিবো। এবার কাঠের গুড়োগুলো নিচে বসিয়ে দিবো তারপরে জালিটা দিয়ে এক্টু compost টা ছিড়িয়ে দিবো আচ্ছা কাঠের গুড়োটা কি জলে ভিজিয়ে রাখবো নাকি জলটা দিবো তার পরে?